এখানে একটি স্টেজ আহ আরেঞ্জমেন্ট করা হয়েছে। এখানে একটি কোনো প্রোগ্রাম হচ্ছে। একজন ব্যক্তি দেখা যাচ্ছে বক্তৃতা দি--

কিছু ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে সামনে একটি ছোট্ট মঞ্চ সাজানো হয়েছে ফুল দিয়ে গাঁদা ফুল দিয়ে সাজানো হয়েছে সিলিং এ ফ্যান দেখা যাচ্ছে।

এখানে একটি বিল্ডিং তৈরির কাজ চলছেবেশ কিছু লোকেরা কাজ করছে মাথায় করে তারা উম মাল মালপত্র বহন করে নিয়ে যাচ্ছে এবং কিছু লোকজন দাঁড়িয়ে রয়েছে।

এবং ঝর্ণার পাশের দিকে তাকালে কিছু গাছের পাতা দেখা যাচ্ছেএখানে আশেপাশে অনেক গাছ ও রয়েছে।

এবং দাম ও খুব কম সেই জন্য এই দোকানে প্রতিদিন প্রচুর মানুষেরা জামাকাপড় কিনতে আসে ।

এটি একটি চার্চ চার্চ -এ দেখা যাচ্ছে কোনো অনুষ্ঠান উপলক্ষ্য চার্চ -এর চারিদিক অনেক চার দিয়ে--

একটি ছেলে পাঞ্জাবি পরে রয়েছে দুটি ছেলে শার্ট প্যান্ট পরে রয়েছে।

দুটি মেয়ে শাড়ি পরে রয়েছে তাদের কে অপূর্ব সুন্দর দেখতে লাগছে এবং --

আহ লালসাদা রঙের ফুল দিয়ে গোলাপ দিয়েরজনীগন্ধা দিয়ে সাজানো হয়েছে চারপাশ অত্যন্ত সুন্দর।

এই কিছু মাইক ও লাগানো হয়েছে এই মাইক এর মাধ্যমে আজান ধ্বনি শোনা যায়।

এ একজন মহিলা গান করছেন একজন হচ্ছে বীণা বাজাচ্ছেন আর একজন--

মাইক্রোফোন রয়েছে কিছু ফাঁকা চেয়ার দেখা যাচ্ছে।

এখানে একটি নদী দেখা যাচ্ছে। নদীটি বিশাল বড় খুবই সুন্দর নদীর জল কাঁচের মতো পরিষ্কার নদীর জলে স্রোত বইছে।

দূরে আটচালার নিচে কিছু বাইক স্কুটি দাঁড় করানো রয়েছে কেউ কেউ বাইক -এর ওপর বসে রয়েছে।

এখানে সামনে একটি রাস্তা দেখা যাচ্ছে রাস্তা দিয়ে একজন ব্যক্তি হেঁটে চলেছে। একটি বাইক দি এ বাইক --

হ আরো দূরে আরো কিছু দোকান দেখা যাচ্ছে। দোকানে কাস্টমার দের ভিড় জমেছে। অনেক দোকানদার দের দেখা যাচ্ছে।

এখানে একটি মন্দির দেখা যাচ্ছে। মন্দিরটি খুবই সুন্দর দেখতে মন্দিরে তিনটে দেবতার মূর্তি রয়েছে। মূর্তি গুলো পিতলের খুবই অপূর্ব দেখতে একজন ছেলে পূজো করছে।

বাইরে কিছু স্নাক্স রয়েছে মশলার প্যাকেট ও রয়েছে।

প্লাস চিহ্ন দেওয়া লাল কভার দেখা যাচ্ছে এবং নীচেতে কিছু ছেলে --

এখানে একটি বিশাল বড় হাই রোড দেখা যাচ্ছে হাই রোডের ধারে দুটি ছেলে বসে রয়েছে এবং রাস্তার ধারে একটি বড় পেট্রোল পাম্প দেখা যাচ্ছে।

এবং দূরে একটি বিশাল বড় জানালা দেখা যাচ্ছে। এই জিম সেন্টার -এ উম একজন ভালো শিক্ষক আছে যিনি দক্ষতার সঙ্গে জিম সেখান।

সামনে একটি রাস্তা দেখা যাচ্ছে রাস্তা দিয়ে একটি লরি চলছে কিছু লোকজন চলাফেরা করছে দূরে একটি গাড়ি দাঁড় করানো রয়েছে।